গ্রামের মেয়ে মিনা নড়বড়ে এবং কাঁপতে কাঁপতে ক্লান্ত অবস্থায় স্কুল থেকে বাড়ি ফেরৎ আসে
সে গা ব্যথা এবং মাথা ব্যাথাও বলছিল
মা চিন্তিত অবস্থায় তার কাছে এলো এবং দেখল যে তার খুব জ্বর
ফার্স্ট এআইডি ওন ফিভার এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
আমরা জ্বরের লক্ষণ প্রাথমিক যত্ন এবং ডাক্তারের পরামর্শ সম্পর্কে কথা বলবো
যদি কোনো ব্যক্তির শরীরের তাপমাত্রা স্বাভাবিক অর্থাৎ 968 থেকে 1004º ফারেনহাইটের বেশি হয় তাহলে তার জ্বর হয়েছে
এখন জ্বরের লক্ষণ দেখি তাপমাত্রা বৃদ্ধি হওয়া ব্যথা এবং যন্ত্রনা কম্পন এবং কাঁপুনি তীব্র মাথা ব্যাথা এবং গলা ব্যথা করা
মা তাকে কাঁপতে দেখে তাকে গরম রাখতে একটি কম্বল দিয়ে ঢেকে দিলো
এখন জ্বর অবস্থায় কি করা উচিত এবং কি নয় তা দেখি
উষ্ণ জলে ভেজানো স্পঞ্জ দিয়ে শরীর মুছুন
রোগীকে প্রচুর জল খেতে দিন
ব্যক্তিকে কম্বল বা মোটা পোশাক দিয়ে ঢাকবেন না
নিজের থেকে ওষুধ দেবেন না
সর্বদা ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ দেবেন
তাজা হাত্তয়া বন্ধ করবেন না কারণ এটি জ্বর কম করতে সাহায্য করে
রোগীর নিম্ন লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিত্সা করুন অনিয়মিত নিশ্বাস নেওয়া ঘাড় শক্ত হওয়া অনর্গল গলা ব্যথা করা ফুসকুড়ি বমি বেদনাদায়ক প্রস্রাব এবং ডায়রিয়া
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
অংশগ্রহণের জন্য ধন্যবাদ